মনে হচ্ছে একটা ক্লাস রুম সবার ছেলে মেয়েরা মনে হচ্ছে ছবি আঁকছে তার সাথে ম্যাডাম আছে। তা ফ্যান আছে দরজা আছে তার সাইড - এ জানালা আছে।

লোকজন দেখা যাচ্ছে। গেটের সামনে দেখা যাচ্ছে একটি টেবিল । দু উম টেবিলে আশেপাশে দুটো লোক দাড়িয়ে আছে।

তাও বাড়ির পেছনে সবুজ গাছপালা দেখা যাচ্ছে মেঘ দেখা যাচ্ছে।